এখানে একটি শপে এয়ারকন্ডিশনও আছে।

এক দিকে যেমন ব্রীজ ফুড অপরদিকে তেম-অন মধু থেকে শুরু করে অনেক রকম পণ্য আ রয়েছে।

আমরা এখানে একটি খোলা মাঠ দেখতে পাচ্ছি।

এখানে কিছু লাইট জ্বালানো আছে।

যেখানে একটি পাত্রের উপরে কিছু কালো আঙ্গুর রাখা আছে।

এ পাত্রের উপরে একটি পেপার রাখা আছে তার উপরে আঙ্গুরগুলো রাখা হয়েছে।

যে বিল্ডিং -টি অনেক পুরনো হয়ে গেছে তার গায়ে প্রলেপ পরেছে নোংরা।

একটি লোক দাঁড়িয়ে আছে এবং ডেক্সের ওখানে একটা অফিসের স্টাফ বসে রয়েছে।

এখানে একটি ফ্যান ঝোলানো আছে ও একটি লাইট -ও জ্বলছে।

আমরা এখানে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

যে বাসটিকে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে।

এখানে সামনে একটি লোক দাঁড়িয়ে আছে ফটো ওঠার জন্য।

বাস -টি রাখা হয়েছে একটি খোলা জায়গায়।

এখানে অনেকগুলো বাস রয়েছে পাশে আরেকটি দেখা যা--

এই খোলা জায়গাটায় অনেক ছোট বড়ো গাছপালা রয়েছে।

এই জলাশয়ের রাস্তার মাঝখানে রয়েছে অনেক ছোট বড়ো গাছপালা।

এখানে অনেকগুলো লাইট জ্বালানো আছে।

সবজি থেকে শুরু করে ফল পর্যন্ত পাওয়া যাচ্ছে।

টেবিল -এ একটি প্রিন্টার মেশিন -ও রয়েছে।

আমরা এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

যেখানে একটি টেবিল রয়েছে টেবিল -এর উপর কিছু ডকুমেন্টস্ বইপত্র রয়েছে।